নমস্কার subplots এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি subplots বানাতে এবং এদের মাঝে switch করতে সক্ষম হবেন
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
tutorial অনুশীলন করতে জানতে হবে:
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি লিখুন percentage pylab এবং enter টিপুন
দুটি plots তুলনা করতে আমরা একই plotting এলাকাতে plots আঁকতে পারি
আমরা দুটি plots বানাইএকই plotting এলাকায় একটি cosine plots এবং একটি exponential curve
লিখুন:
লিখুন:
এখানে দুটি প্লটের ভিন্ন নিয়মিত অক্ষ রয়েছে তাই আমরা overlaid plots আঁকতে পারি না
in ক্ষেত্রে আমরা subplots আঁকতে পারি
আমরা এটি সম্পন্ন করতে subplot command ব্যবহার করি
আমরা প্রথম subplot দেখতে পারি subplot command তিনটি arguments নেয়
প্রথম argument হল subplots এর সারির সংখ্যা the বানানো আবশ্যক
দ্বিতীয় argument হল subplots এর কলামের সংখ্যা the বানানো আবশ্যক
অন্তিম argument সাবপ্লটের serial সংখ্যা নির্দিষ্ট করে
আমরা subplot command execute করতে
এখানে আমরা দুটি subplots দেখতে পারি
এখন plot command দ্বারা প্রতিটি subplot এলাকায় plots আঁকতে পারি
এখন লিখুন: subplot বন্ধনীতে 2 comma 1 comma 2
এটি subplot এলাকার প্রতিটিতে দুটি plots বানায় উপরের subplot a cosine curve রয়েছে এবং নীচের subplot a প্যারাবোলা রয়েছে
এই দুটি সাবপ্লটস থেকে এটি স্পষ্ট যে উভয়ের ভিন্ন নিয়মিত অক্ষ রয়েছে
cosine curve জন্য xaxis 0 থেকে 50 পর্যন্ত এবং yaxis মাইনাস 1 থেকে 1 পর্যন্ত বদলায়
parabolic curve জন্য xaxis 0 থেকে 5 এবং yaxis 0 থেকে 25 পর্যন্ত বদলায়
এখন plot window মুছুন
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video পুনরায় শুরু করুন
pressure volume and temperatures সমীকরণ দ্বারা ধারণ করা হয় pv = nrt যেখানে nr হল ধ্রুবক
ধরুন যে nr = 001 joules per kelvin এবং t = 200k v 21cc থেকে 100cc nr সীমায় হতে পারে
subplots হিসাবে দুটি ভিন্ন plots বানান:
সমাধানের জন্য terminal যান
শুরু করতে আমাদের volume এর সীমা দেওয়া হয়েছে যেখান থেকে ভ্যারিয়েবল v সংজ্ঞায়িত করতে পারি
v equals to linspace বন্ধনীতে 21 comma 100 comma 500
আমরা প্রথম subplot বানাতে এবং we v দ্বারা pressure v/s volume graph আঁকতে পারি
আমরা জানি যে nrt একটি ধ্রুবক যা 20 we সমান
এখন আমরা দ্বিতীয় subplot বানাতে পারি এবং নিম্ন উপায়ে pressure v/s temperature plot আঁকতে পারি
এখন একটি error রয়েছে যা বলে যে x এবং y ডাইমেনশন মিলছে না
তাই আমরা তাপমাত্রার জন্য একই পয়েন্ট সংখ্যা বানাবো
লিখুন t equals to linspace বন্ধনীতে 200 comma 200 comma 500
এখন t তে 500 the value রয়েছে এবং প্রতিটিতে 200 kelvin value রয়েছে
এই ডেটা plot করলে আমরা প্রয়োজনীয় plot পাই
আমরা যথাক্রমে pressure v/s volume এবং pressure v/s temperature we দুটি subplot দেখতে পারি
এই আমাদের tutorial শেষে নিয়ে আসে
এখানে আপনার সমাধানের জন্য কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে
1 নিম্নের মধ্যে কোনটি সঠিক
এবং উত্তর হল প্রথম বিকল্প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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে